সাইডে অনেক বাচ্চা আছে পাশে সাইডে অনেক সবুজ ঘাস আছে ।

সাইডে একটি দোকান আছে অনেক মানুষ এক একটা অনেকটা মানুষ এ মুখে মাস্ক পড়ে আছে কেউ চশমা পড়ে আ--

এটা একটি দোকান দোকানের উপরে একটি ফ্যান ঝুলছে এখানে একটি কাঁচি দেখতে পাওয়া যাচ্ছে একটি পেন আছে-এ অনেক সামান আছে-এ বাচ্চাদের দুধ আছে-এ।

এটা একটি কঙ্কাল নীল রঙের বেদের উপরে শুয়ে রে--জানালায় পর্দা আছে তাই একটি লাল রংয়ের ই দেখতে পাওয়া যাচ্ছে।